ভিতরে অনেকগুলি সাদা লাইট লাগানো আছে।

মাঠের মাঝখানে অনেকজন ছাত্র দাঁড়িয়ে আছে।

ছবিটিতে আমরা একটি দেওয়াল দেখতে পাচ্ছি।

পিছনে অনেক সবুজ গাছ দেখা যাচ্ছে মাঝখানের গাড়িটি কালো রঙে রঙ করা।

চারিদিকে অনেক বড়ো বড়ো গাছপালা দেখতে পাচ্ছি।

বাড়িটি নীল ও বেগুনি রঙে রং করা।

উপরে কয়েকটি সাদা লাইট লাগা আছে।

ছবিটিতে আমরা একটা স্টেশন দেখতে পাচ্ছি।

নীচে কতগুলি কারেন্টের বোর্ড রয়েছে।

সামোনে কতগুলি ফলের কাটুন আছে।

ছবিটিতে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি বেডরুম দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি বাড়ি দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমি একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

গ্যালারিতে অনেক জিনিসপত্র সাজানো আছে।

মাঠে অনেকগুলি গাড়ি দাঁড় করানো আছে।

পিছনে একটি সাদা ও নীল রঙের প্যান্ডেল দেখা যাচ্ছে।

রবিটিতে আমরা একটি মন্দির দেখতে পাচ্ছি।

সামোনে কয়েকজন লোক বসে রয়েছে।

ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

ভিতরে অনেকগুলো কাঠের টুকরো দেখতে পাচ্ছি।

টেবিল -এর পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে।

দেওয়ালের পিছনে কয়েকটি ফুলের গাছ দেখতে পাচ্ছি।

গ্যালারির ভিতরে কয়েকটি উজালার প্যাকেট দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি শপিং মল দেখতে পাচ্ছি।

দোকানের ভিতরে একটি হলুদ লাইট দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি ক্লাব দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি মন্দির দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি পাহাড় দেখতে পাচ্ছি।

পাহাড়ে অনেক বড় বড় পাথর দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি হসপিটাল দেখতে পাচ্ছি।

ছবিতে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা রয়েছে।

ছবিটাতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

রেস্টুরেন্টের ভেতরে তিন চারটি টেবিল রয়েছে।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

সাদা লাইট -এর মাঝখানে একটি সবুজ লাইট দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি বাগান দেখতে পাচ্চি।

ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।